অনেক সুন্দর লাইটিং দেখা যাচ্ছে।

সোফা দেখা যাচ্ছে চেয়ার ।

রোড দেখা যাচ্ছে লাইট দেখা যাচ্ছে কারেন্টের।

এই মবিলের টিকা দেখা যাচ্ছে।

দোকানের উপরে একটি সাইনবোর্ড দেখা যাচ্ছে।

ডাইনদিকে দেখা যাচ্ছে একটি আউটার বেড়া।

দু'একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে।

এখানে একটি মাঠ দেখা যাচ্ছে মাঠের মাঝে একজন মানুষ দেখা যাচ্ছে।

এ স্কুল দেখা যাচ্ছে।

খোলা একটি মাঠ দেখা যাচ্ছে।

এখানে একটি দোকান আছে দোকানের মধ্যে একটি শোকেস আসে।

কয়েকটি লিলের নীলের ডিব্বা আছে একজন মানুষ আছে চেয়ার আছে।

এইটি একটি ক্লাস দেখা যাচ্ছে।

মহিলা একজনের কা হাতে কাগজ দেখা যাচ্ছে।

দোকানের মইধ্যে কয়েকটি টিন রাখা আছে।

অনেক সুন্দর গেট দেখা যাচ্ছে।